এই মূহূর্তে দেখতে পাচ্ছি আমি এয়ারপোর্ট এয়ারপোর্ট এর সামনে এ- পতাকা রয়েছে এ এয়ারপোর্ট এর ভিতরে বিভিন্ন লোক জন বাইরে ছোটও গাছ রয়েছে একটা উঁ সবুজে কিছুটা জায়গা সবুজ ঘাস রয়েছে।

এটাও দেখে মনে হচ্ছে একটা কোন পুজোর প্যান্ডেল। উ সুন্দর গেট । একজন ভদ্রমহিলাকে সামনে দেখতে পাচ্ছে এবং ভ্যানিটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যা ডালিয়া ফুলের গাছ রাখা হয়েছে প্রা দু সাইড এ।

উম পেছনে পাহাড় রয়েছেদূর থেকে দেখা যাচ্ছে চারিদিকটা একটু সাদা হয়ে আছেমেঘাচ্ছন্ন সুন্দর পরিবেশ একটা।

ফাঁকা জায়গায় জায়গায় গাছপালা সবুজ গাছপালা তারা গাছ দেখা যাচ্ছে একটা বড় গেট দেখা যাচ্ছে। গেটের ওপারটা ফাকা লাগছে সেরকম দেখা যাচ্ছে না দূর থেকে।